পিছনে মোন ঠাকুর অনেকগুলো রয়েচে।

এটি একটি প্যাট্রোল পাম্প ।

রাস্তার দিয়ে অনেকগুলা মানুষ হাঁটাহাঁটি করছে।

কেউ দাঁড়িয়ে আছে আবার কেউ ছেলফি তুলতেছে।

এটা একটি রুম রুমে -এ একটি দরজা রয়েচে কালো এবং সাদা কালারের -এর।

নিচে মাদুর রয়েছে লাল নীল কালার -এর।

একজন মাইক -এ কিছু বলতেছে।